ধারে ধারে গাছ ব্রীচ লাগা আছে ওইখানে অনেক মত জায়গা আছে। হারাভারা সিন দেখাচ্ছে। অথায় অনেক মত জায়গা উম হারাভারা সিন দেখাইছে।

আওয়ার যাবার করবার জন্য রাস্তায় আছে। এখানে একটা ইস্কুলের সিন লাগছে ওথায় অউম উ একটা বস দাঁড়া আছে।

এই সিন তো একটা ইস্কুলের স্কুল প্রোগ্রাম এর জায়গা আছে কোথায় সবাই চেয়ারটায় বসবার জন্য--

লোক এসেছে। ওখানে একটা সাদা পর্দা লাগা আছে। দ্বারে দ্বারে লাইটিং লাগা আছে। না ওখানে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে সিন্ টো--

এই জুট -এর ডিজাইন তো অন্য অনেক মত ভালো দেখাচ্ছে। এপ প এট একটা ক্রস -এর ডিজাইন থাকে ।

লোকটা ড্রামের উপরে একটা লোক ড্রামের উপরে দাঁড়া আছে। কোথায় বাঁশের উ আ উ উব স সাহারা নিয়ে নিয়ে দাঁড়া--

অ-অম অনেক মত ইস্পেস আছে ধারে ধারে গাছ ব্রিক্স লাগা আছে সাইলেন্সার একটা জেনারেটর দেখাচ্ছে --

এ ক গাছ ব্রিস লাগা আছে। যে দেখতে নিয়ে গাছ ব্রিস টা হারা ভারা সিন দেখাচ্ছে--

একাই একটা ট্রাফিকের সিন থাকে। এ টো সিন থো উপরে নিয়ে নিয়ে আছে। এখানে নিজেতো দেখাচ্ছে রে ই রিক্সা চলছে টেম্পু চলছে।

ওধারে ডেকোরেশন করা আছে দেখতে নিয়ে সবাই সিন -ত ভালো দেখাচ্ছে-এ।

এখানে একটা ইনস্টিটিউশন থাকে তাই সাইকেল দাড়া আছে। কিছু দুটা উ ছেলে সাইকেলের উপরে বসে থাকে--

একটা লেডিস আছে একটা ছেলে আছে দুই ও কর্যা রে নিয়ে দাঁড়া থাকে ওখানে কলসের উপরে ফফ ফল রাখা আছে উয়াদের সাজ সাজাওয়াট করা আছে।

এখানে একটা গ্রাউন্ড -এর সিন থাকে এখানে হারাবারা সিন চা চারদিকে দেখাচ্ছে এখানে--

বারান্দাটা হল ম হল -টা অনেক নতুন বড় দেখাচ্ছে সবার সিন -টা দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে--

এ একটা লোক যাসছে রাস্তাতে পার হয়েছে।

ঘরটা কর্কর সিটের ঘর বোনা আছে। দেখতে নিয়ে সিনটা ভালো দেখাচ্ছে। এখানে কার টো কার টো পার্কিং এর সবাই লাইনে দাঁড়ায় আছে। অতএব ঘর তো ঘরের উম কর্কট সিটের --

সামনে তাই একটা কলেজের সিন থাকে এখানে আ এখানে সবাই গাছ ব্রিজ লাগা আছে--

এখানে বস ইস্ট্যান্ড থাকে। এখানে বড় বড় হা জায়গা আছে। এখানে সবাই বস টো দাঁড়ায় নিয়ে থাকে। ধরে ঘর বানা আছে --

মাথায় মনের মতো ভিড় আছে । লোক আওয়া-যাওয়া করছে--